আচ্ছা ঠিক আছে

আচ্ছা মানে ওইটা

আরে তুমি সব করতে পারো তুমি মাছ ধরতে পারো

party করতে পারো যে হেতু একটু কম খাবে আহ ছাড় তো ওই সব সব shop এ covid হচ্ছে vaccine নিয়েছিস এইবার আমার কথাটা শোনো সবাই vaccine vaccine নিয়ে এইদিক থেকে ও দিক করছে সবাই বিক্রি করতে ব্যাস্ত vaccine যাকে বাঁচার আছে যেই দেশ কে বাঁচার আছে ওই দেশ কে আমাদের থেকে vaccine দিতে হবে না আমাদের থেকে garbage লিতে হবে কাঁচরা কেন বলতো কাঁচরা কাঁচরা হ্যাঁ কাঁচরা ধুর রে বাড়া ধুর যা তা বলছিস তু ধুর আচ্ছা আমরা বেঁচে কি করে আছি বলতো এতো মারা মারি হলো এতো লোক ম ~মরেছে কিন্তু আমরা কি করে বেঁচে আছি এই যে নোংড়া কাজে আছে আমাদের এর জন্য আমরা বেঁচে গেছি যেহেতু এই নোংরাই আমাদেরকে help করছে যদি অন্য country রা সুদ না নিয়ে আমাদের নোংরা গুলো নিতো পেটি পেটি করে তাহলে ওরা মরতো এখনো আমি বলবো শুধু এক পেটি নোংরা কলকাতার

কিন্তু এ ভারতে এ ওই সেই রকম মৃত্যু হলো তো ওটাই তো আমি বলছি দেখো না কি হয়েছে কিছু হয়নি সব ঠিক আছে সব ফাটাফাটি আছে একদম সবাই কি হয়েছে সবাই কে হয়েছে তো খবরে তো আমি শুনলাম দশ হাজার মৃত্যু হয়ে গেলো বীজ হাজার মৃত্যু হয়ে গেলো তুই বলছিস কিছু হয়ে নি যদি মারাও গেলো তাহলে ওটা তো daily base এ আ আপনি যদি দেখবেন প্রতি second এ এক দুটো লোক মারা যাচ্ছে এইবার বলো এইবারে dengue আসছে ওটার কি রোগ ধাম হবে dengue জানো কত আগে বাত হচ্ছে কত হচ্ছে জানো তুমি covid থেকে তো ঠিক আছে oxygen লাগে হ্যাঁ বলো এই সবই তো ব্যাপার একটা কথা বোঝার চেষ্টা করো তুমি অনেক বড়ো অসুবিধায় আছে অনেক tension এ আছে বুসছো হুম ওটাই আমি বলছি

তাই জন্যে বলছি news থেকে আমি আমি আমি শুনলাম এ আমি আমি একটা news দেখেছি সে রাবিশ কুমার ছেড়ে দিলো একটা পুরোনো খবর শুনছে রাবিশ কুমারকে আছে একটা বাল ছাল উল্টো পাল্টা বলতে থাকে আমি মোদীর ভক্ত না কিন্তু ও কার জন্য করে নিজের জন্য করে লোকের জন্য করে এই বার আছে যেমনি রোনাল্ডো রোনাল্ডো এখন থেকে ওখানে গেছে ওই রকম এরা এখন থেকে ওখানে যাবে ছেড়ে দেবে তার পড়ে কি offer দেবে নিয়েনেবে

সেট আমি বলবো টা কি কথা বোঝা চেষ্টা করো বুঝলেই তো সব কিছু হবে না বুঝলে কিছু হবে না হ্যাঁ কি হবে

করি নাটক ভালো ভালো লাগছে না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

জানি তুই জানি আমি আমি একটা share তোমাকে বলছি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 এটা নিয়ে কি করবো আমি নিয়ে নেবে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

কিন্তু তোমাকে কে ধরে লাভ

হ্যাঁ এক বছর রাখবো ferrari আর দু বছর রাখবো দু ferrari দূর রে বাড়া

না আমি ola চালাবো ola কলকাতা তে তো rapido চলছিস তো বল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

হেঁ ঠিকই কথা আছে ola launch হচ্ছে কিন্তু ফাটাফাটি launch করলে ফাটছে তো বাবারে কি mileage কি charge তো সস্তায় বার করছে petrol লাগছে না বলছে আশি হাজার শুধু তো ঠিক কথা টা শোনো আশি হাজার টাকাই ধরে নাও একলাখ দশ হাজার টাকায় তুমি সব কিছু পেয়ে যাবে এই রকম হয় তালে market টা কি হবে তালে আমি তো সব আমার petrol গুলো রেখে আমি বলবো চল charge এ করি ভালোই তো শান্তি তুই তুই তুই খবর দেখেছি রাহুল গান্ধী রাহুল গান্ধী আহ ঠেলে ঠেলে আসছে ও তো আসছেই ও একটা কি

মাইরিয়া লোক কে দেখাচ্ছে বলছে কি যদি RSS তোমার উপরে অনেক চাপ দেয় তুমি কি করে বাক্যে কি ধ্বংস হবে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 এ এ এ এক minute ধরুন এক minute ধরে থাকুন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 আমি তোমার সঙ্গে এগারো minute এ পঁচিশ second এ কথা করছি আমি যাবো তিন minute পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেনো tension নিছো আপনার এই সব করলে কোনো অসুবিধা নাই আমার চাকরি টা কিছু করুন না দাদা point four point zero করে একটা website আছে s h p l নাকি

b tech করে m tech করে এইরকম করে তাই ওইসব এইখানে কি আছে যেমনি আহ web আহ কি web ছিল chat হা চ্যান web কি কি ছিল এইবার এইটা ওর point to ওখানে কি আসছে তোমাকে সপ্তাহে চার ঘন্টা পড়া করতে হবে চার বছর পরে তুমি যে degree পাবে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

তো ওটাই তো আমি বলছি তোমাকে এই একটা IIT এর মতোনও পড়া পোড়াবে যেখানে IIT খড়্গপুর আছে দিল্লি আছে মুম্বাই আছে কানপুর আছে

না না খড়্গপুর আমি যাবো না আমি কলকাতা থেকে direct আমি তো আমি খড়্গপুর যাবো কেন না না না আমি কলকাতার এ ধরে আমি আজকে november শেষ হয়ে december হয়ে যাচ্ছে

ওটাই বলছি ভালো করে এই করো সোনার দাম বাড়ছে কোথায় পঞ্চাশ ছিল এখন পঁচানো চলে গেছে হেঁ আমি খবরে শুনলাম সোনার দাম আহ বার এই রে হাত দিতে হবে না ছাড়ো ছাড়ো ছাড়ো টাকা তুলে নিয়

হ্যাঁ Pranab বলো কেমন আছো এই তো চলে যাচ্ছে কি খবর সব

হ্যাঁ সব ভালো তোমার বাড়ির সব খবর ভালো সব ঠিকঠাক হ্যাঁ ভালো

আর যেগুলো হচ্ছে একে একে এগুলো কি দেখেছ নতুন কিছু খবর দেখেছ এখন? এখন তোমার যা শিক্ষা নিয়ে যা হচ্ছে যা শুনছি যা খবরে বেরিয়ে আসছে সবই শুনলাম খুব একটা বাজে ব্যাপার হয়ে গেছে এখন

হ্যাঁ শিক্ষাটা তোমার ধরো মানে যে পরিমানে private কে দিয়ে দেওয়া হচ্ছে বা private করণ সব করানোর একটা চিন্তাভাবনা হচ্ছে সেটা সরকারের তরফে সেই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ কারণ আমাদের দেশে তোমার চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি লোক তোমার গরিবী সীমার নিচে আছে ধরো তো সেই ক্ষেত্রে সবাই তো আর পয়সা দিয়ে শিক্ষা নিতে পারবেনা শিক্ষার অধিকার তো সবার আমাদের সংবিধান অনুযায়ী শিক্ষার অধিকার সবাইকে দেওয়া আছে সবাই শিক্ষা নিতে পারে তো এরকম private করণ সব হয়ে যায় বা private school হয়ে যায় বা সবকিছুই private এ হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে যে সাধারণ মানুষগুলো আছে যাদের যারা গরিবী সীমার নিচে আছে যাদের টাকা পয়সা নেই তারা তো শিক্ষাটা ঠিকমতো

এখন তো সব কিছুই পয়সা দিয়ে তোমার মানে বেশিরভাগ তোমার ছোট থেকেই যারা ছোট থেকেই যারা school এ ভর্তি হচ্ছে তার প্রথমে বেসরকারী school এ এখন নতুন নতুন সব english medium খুলেছে যেগুলো বেসরকারি সবই বেসরকারি তো প্রথম থেকেই পয়সা দিয়ে

এখন শিক্ষা মানেই পয়সা~ পয়সার মধ্যে ঢুকে গেছে একদম আগে আমাদের শিক্ষা ছিল হম আমরা পুরো সরকারী school এ পড়তাম school time এ

হ্যাঁ এই জিনিস গুলো তো আগে ছিল তুমি বেশিদিন না তোমার মোটামোটি দশ থেকে বারো বছর যদি পিছনে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে সরকারী যে school যে ছিল সেখান থেকে কিন্তু বেশ ভালো ভালো student বেরিয়ে আসতো তারা কিনা তোমার দেশে হোক বা বিদেশে হোক যেকোন organisation বল বা বড় বড় জায়গাতে তারা কিন্তু বেশ নাম করেছে অনেক বড়ো বড়ো school আছে সরকারী ছিল এখনো হয়তো আছে কিন্তু তার যে পড়াশোনার যে মান বা অন্যান্য যে মানগুলো ছিল সেইগুলো কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে কারণ যে পরিমাণ শিক্ষক নিয়োগ করার কথা তোমার school গুলোতে সেই পরিমাণ শিক্ষক নিয়োগ হচ্ছে না বা এখন যে এখন mid day meal একটা চালু হয়েছে তোমার বাচ্চাদের স্কুলে খাবার দেওয়া হচ্ছে সেই mid day meal এর কারণে কিন্তু শিক্ষার যে মান টা সেই মান টা কিন্তু অনেকাংশে কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে হারিয়ে যাচ্ছে দিনকে এখন তো সবকিছু চালু হয়ে গেছে বেশিরভাগ আগে তো mid day meal ছিল না এখন mid day meal চালু হয়ে গেছে হম

যার ফলে এখন বাচ্চাদের আরও পড়াশোনা করতে বেশি ভালো হয়ে গিয়েছে তাদের আর বাড়ি যেতে হয় না আগে তো আমরা বাড়ি যেতাম খেয়ে আসতাম হ্যাঁ সেটা তো যেমন হয়েছে একদিকে সুবিধা হয়েছে কারণ অনেকের যে বাচ্চাগুলো হয়তো অনেক গরিব আছে যারা তারা হয়তো যে খাবার যে যোগান দেওয়া সেই যোগানটা হয়তো তারা বাড়িতে ঠিকমতো দিতে পারতো না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

শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেল school যখন থেকে শুরু হচ্ছে তখন থেকে সেরকম কিন্তু হচ্ছে না অনেকাংশে দেখা যাচ্ছে যে mid day meal খাওয়ার জন্য আসছে mid day meal খেয়ে তারপরে তারা কিন্তু আবার school থেকে চলে যাচ্ছে তো সেখানে যে প্রধান শিক্ষক আছে বা আরো যারা সহকারী শিক্ষক আছে তাদের কিন্তু নজরে এই জিনিস গুলো আসা উচিত বা কিভাবে শিক্ষার মানটাকে আরো বাড়ানো যায় বা ছাত্রদেরকে আরো কিভাবে school মুখী করা যায় এই জিনিসগুলো কিন্তু আরো বেশি করে চিন্তা ভাবনা করা উচিত আমার মনে হয় হ্যাঁ তোমার এখন এগুলোতো করা উচিতই আর কারণ আগে আমাদের সময়

পয়সা~ পয়সা দিয়েই school যেগুলো যেগুলো english medium সেগুলোতেই তোমার ভর্তি করে তাদের বাচ্চাদের পড়াশোনা চালাচ্ছে সরকারি school এ এখন আর ভর্তি করেই না কারণ তারা জানছে যে ওখানে তো পড়াশোনা হয় না শুধু বাচ্চা যাবে খেলবে আর খেয়ে হম mid day meal খেয়ে চলে আসবে তো সেই কারণে আর কেউ সেখানে ভর্তি করে না এই সরকারি school গুলোকেও একটু develop করা শিক্ষা মানে শিক্ষা মন্ত্রীর হ্যাঁ তোমার কথাটা একটু কেটে কেটে আসছে তবুও আমি যেটুকু বুঝলাম সেটা হচ্ছে যে তোমার এই যে তুমি যেটা বলছো যে সরকারি যে school গুলো আছে সেগুলো বেসরকারি school এর সমতুল্য করা উচিত এটা একদমই সত্য কথা তার কারণটা হচ্ছে যে যদি বেসরকারি যে school আছে তার সমতুল্য যদি না করা যায় তাহলে লোকজন কিন্তু সরকারি school এ তাদের বাচ্চাদেরকে আর পাঠাবে না আর বাচ্চাদেরকে যদি না পাঠায় তাহলে বেসরকারি যে স্কুলগুলো আছে বা বেসরকারি স্কুলের যে মালিকগুলো আছে তারা কিন্তু ফুলে ফেঁপে অনেক বড়লোক আরো বেশি হতে থাকবে তার কারণ private school এ বা বেসরকারি school এ যেখানে পড়াশোনা করতে যাক সেখানে কিন্তু একটা বেশ হম ভালো রকমের প্রত্যেক মাসে কিন্তু সেখানে টাকা দিতে হয় এমন নয় যে টাকা দিতে হয় না বা আরো যে আনুষঙ্গিক যে খরচ গুলো আছে সেটা হচ্ছে তোমার হম যে বই কেনা হোক বা তোমার জামা পত্র বা dress পোশাক যেগুলো আছে বা অন্য যে আনুষঙ্গিক যে খরচ গুলো আছে সেগুলো কিন্তু বেসরকারি school এ অনেকটাই বেশি সরকারি school এ কি হয়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 না তোমার এইগুলোতে তো পয়সা লাগে না পয়সা তো তোমার এই সরকারি বেসরকারি school গুলোতে তোমার বেশিরভাগ dress এর জন্য পয়সা লাগে এক এক time এ এক এক dress মানে তোমার class time এ এক এক dress খেলার হম খেলার time এ আলাদা একটা dress তারপরে তোমার যখন কোন অনুষ্ঠান করবে বা কিছু আলাদা কোনো others এ participate করবে তো তাদের সেখানেও আলাদা আলাদা dress খাতা বই আরো extra

আলাদা কিছু খরচা আছে হ্যাঁ আর ভর্তি হতে তো তোমার অনেক টাকা লাগে হম এসব বেসরকারি school এ হ্যাঁ সেগুলো তো আছেই কারণ বেসরকারি school মানে তো খরচ অনেকটাই বেশি হবে অনেকটাই মানে কি সরকারি school এ যেরকম কোনো খরচ নেই তোমার বই বল বা জামাকাপড় বল বা অন্য যে আনুষঙ্গিক যে খরচ আছে সেগুলো একদমই নেই কারণ সেগুলো সরকার তো এগুলো সব বহন করে কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্য সরকার বোলো বা কেন্দ্র সরকার বোলো এই জিনিস গুলো আর করতে চাইছে না মানে তার চাইছে কি মানে সরাসরি মানুষের চোখে হয়তো ধরা দিচ্ছে না কিন্তু কোন একটা জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা সরকারি school কে আর চালু রাখতে চাইছে না মানে সব যাতে বেসরকারি school হয়ে যাই সেরকম কোথাও চিন্তা-ভাবনা করছে কারণ সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে যে সরকারি school গুলো আছে সেই গুলোকে বেসরকারি যে school তার সমতুল্য করে তোলা বা তার যে শিক্ষা ব্যবস্থা যে রকম আছে সেগুলো ঢেলে সাজানো সেগুলোর যে ঘর আছে সে ঘর বল বা এখন তো technology চলে এসেছে অনেক ক্ষেত্রে তো technology কিন্তু শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হচ্ছে এখন তো সেগুলোকে সরকারি school এ গেলে কিন্তু কিছুই দেখা যায় না

সেই জিনিসগুলো কিন্তু সরকারি school ও আগামী দিনে করা উচিত আর যদি এরকম না করা হয় তাহলে আমার মনে হয় যে সরকারি school মুখী হয়তো ছাত্রছাত্রীরা আর হবে না বা যা যারা guardian আছে তারা হয়তো সরকারি স্কুলে তাদের ছেলেদেরকে ছেলে বা মেয়েদের তারা হয়তো আর ভর্তি করবে না আমার এখনকার পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে হ্যাঁ তোমার বেসরকারি স্কুলের যেসব জিনিস আছে বা শিক্ষার জন্য যেসব digital জিনিস গুলো আছে সেগুলো সরকারি school এ নেই সেগুলো সরকারি school এ তোমার নিয়া নিয়ে আসা উচিত এটা এদিক থেকে শিক্ষা মন্ত্রী কে দেখা উচিত যে সরকারি school গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে চলেছে বেসরকারি school গুলো বেশি খুলছে তো কি কারণে খুলছে আর এ জন্য সরকারি school গুলোকে একটু develop করা খুবই দরকার। সেগুলো তো develop করার দরকার আছেই তার সাথে সাথে আর একটা জিনিস কি দেখা যাচ্ছে যে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 যে পরিমাণ দক্ষতা থাকতো যেকোন বিষয়ের উপর সেই দক্ষতাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে কোথাও না কোথাও গিয়ে কারণ সরকারের তরফ থেকে সেরকম ভাবে নজর দেওয়া হয় না আর যে পরিবার আছে বা যারা guardian আছে স্কুলে যাদেরকে পাঠায় যে বাচ্চাদেরকে সেই guardian রাও কিন্তু খুব একটা ধ্যান দিচ্ছে না যে তাদের বাচ্চারা গিয়ে স্কুলে পড়াশোনা কি আদৌ করছে বা কি করছে সে বিষয়ে খুব একটা ধ্যান দিচ্ছে না কারণ যারা একটু সম্পন্ন পরিবার তারা তো সরকারি school এ তাদের বাচ্চাদেরকে দিচ্ছে না তারা ভর্তি করছে বেসরকারি school সরকারি school ভর্তি কারা হচ্ছে যারা হয়তো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 যে guardian আছে তারা হয়তো সবসময় খোঁজ খবর রাখছে না যে school এ কি হচ্ছে বা school এ কি পড়াশুনা হচ্ছে সবসময় খোঁজ খবর রাখে না সেই জন্য school এর যে শিক্ষার যে মান আছে সেই শিক্ষার মান টা কিন্তু অনেকাংশে পরে যাচ্ছে আমার মনে হয় হ্যাঁ এখন তোমার জাত~ বেসরকারিতে তো ভর্তি হয় যাদের যারা গরিব যারা সরকারি মানে বেসরকারিতে ভর্তি করাতে পারবে না যাদের অতটা পয়সা মানে বেসরকারিতে ভর্তি হতে যে পয়সাটা লাগে সেই পয়সাটা নেই মাসে মাসে বা বছরে বছরে যে পয়সাটা লাগে তারপরে others যে খরচা গুলো আছে সেগুলোর ক্ষেত্রে হম নেই তারাই সরকারিতে তাদের ছেলেমেয়েকে ভর্তি করে এবং নিশ্চিন্তে থাকে যে হ্যাঁ সরকারিতে দিয়েছি সেই সরকারি school এর sir গুলো থাকে তাদের ওপর ভরসা করে যে হ্যাঁ সেই sir গুলো শেখাবে তো সেই জন্য তারা আর কিছু আর খোঁজ নেয় না তেমন হম সেই কারণে আর হ্যাঁ সেগুলো তো হচ্ছেই আর একটা জিনিস দেখা যাচ্ছে কি আগে তোমার একটা জিনিস দেখা যেত খুব বেশি দিন আগে নয় হয়তো পাঁচ ছয় বছর বা সাত আট বছর আগে এরকম দেখা যেত কি যে~ যে কোন সরকারি school যেখানে অনেক ভালো ভালো ছাত্র বেরিয়ে আসতো প্রত্যেক বছর হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বেশ ভালো result করত তারা তো এখন সেই স্কুলগুলোর সংখ্যা যেমন অনেক কমে যাচ্ছে সেই জায়গাগুলো বেসরকারি স্কুল নিচ্ছে। আর আগে আর একটা কি জিনিস দেখা যেত যে একই এলাকাতে দেখা গেল দুটো ভালো ভালো school আছে তো সেই দুটো ভালো ভালো school এর মধ্যে সবসময় একটা প্রতিযোগিতা থাকতো যে যে আমার স্কুল থেকে ভালো ছাত্র বের হচ্ছে না ওদের স্কুল থেকে বের হচ্ছে সেরকম একটা প্রতিযোগিতা কিন্তু থাকতো school এ school এ একটা প্রতিযোগিতা থাকতো সেটা সেখানকার প্রধান শিক্ষক হোক বা সহকারী শিক্ষক যারাই ছিল তারা কিন্তু এই জিনিসগুলো নজর দিয়ে দেখতে বা তাদের যে ছাত্র আছে তাদেরকে মানে কিভাবে আরো ভালোভাবে তৈরি করা যায় বা আরো কিভাবে guide করা যায় পড়াশোনার দিক থেকে হোক বা খেলা ধুলার দিক থেকে হোক সবদিক থেকে সেই জিনিস গুলো কিন্তু করে থাকতো